তারপরে রাল কালারের একটা পিলার একটা সামনে দাঁড়ানো স্কুটি ।

অনেকগুলি কাঠের জিনিস বানানো রয়েছে।

আকাশ দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছপালা কারেন্টের পিলার আছে।

এটা অনেক বড় একটা গ্রাউন্ড রয়েছে সামনে।

এটা একটা বাইকের শোরুম ।

অনেকগুলি জার রয়েছে সামনে।

অনেক বড়ো আকাশ অনেক বড়ো বিল্ডিং চকলেট কালারের দেখা যাচ--

একজন মহিলা স্পিচ দিচ্ছেন মাইকের সামনে দাঁড়িয়ে।

এখানে শপিং মলে একটা ছবি আছে ।

বাচ্চারা ছোট থেকে পড়ার বাচ্চার প্যান্ট গেঞ্জি বিভিন্ন জামা কাপড় লক্ষ্য করা যাচ্ছে।

লেখা আছে রাধাকৃষ্ণ জয়েলারি ।

এটা একটা মৎস্য বাজারের ছবি।

অনেক বড় বড় গাছ আছে।

এই গেটটা নানান রংয়ের ফুল দিয়ে লাইট অনেক সুন্দর কাপড় লাগানো আছে।

ব্যক্তি দাঁড়িয়ে আছে সামনে পিছে লাইটও আছে।

এই একটা মানুষ এটা সবজি মুদির দোকান মিষ্টির দোকান--

লেখা আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কলাছড়া শাখা।

হলুদ কালারের একটা ওয়াল রয়েছে অনেকগুলি লাইট আছে।